এই ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি ক্যা--

বাইক -টি একটি বিদেশী কোম্পানি -র সেই কোম্পানি -র নাম হচ্ছে বেনেলি । বেনেলি কোম্পানি -র বাইক এখান থেকে বিভিন্ন মানুষ এসে ক্রয় করতে পারে।

দেখতে পাচ্ছেন একটি পুরোনো বাড়ির ছবি ভেতরকার লনের বা বারান্দার দৃশ্য। বাড়িটি দেখে বোঝা যাচ্ছে সম্ভব্এ‌টি পুরোনো বাড়ির মধ্যে একটি কিন্তু বাড়িটিতে মানুষজন বসবাস করে এবং সেটিকে খুব যত্ন করে রাখা রয়েছে বাড়ির চারিপাশের পরিবেশও খুবই সুন্দর গাছপালা লাগানো রয়েছে।

ছোট্ট তোপ রয়েছে সেটা একটি লেখা রয়েছে সেখানে টাইম গান একটি পৌরাণিক জিনিস। কোনো রাজা বা মহারাজা বা ইংরেজদের কোনো শোরুমে -এ ছিল অর্থাৎ কোনো বাড়িতে সাজানো ছিল এবং এটি একটি এখন কোনো মিউজিয়াম অথবা ভিক্টোরিয়া মেমোরিয়াল -এ সাজানো রয়েছে।

নেভি -র জাহাজ এবং সেখানে এ উম বিভিন্ন ম হ অফিসার -রা দাঁড়িয়ে রয়েছেন যাতে এ জলের মাধ্যমে কোনোরকম বিপদ দেশের না হতে পারে সেইজন্য তারা তাদের ডিউটি করছে। এই জাহাজের গতিবেগ যথেষ্ট বেশী এবং এই জাহাজে অনেক কিছু--